দূরে একটি বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে দুজন বসে আছে ওখানে সামনে একটি নীল রঙের ডিব্বা দেখা যাচ্ছে ও তার পাশে একটি ত্রিফলা লাইট স্ট্যান্ড ও দেখা যাচ্ছে।